installation of drupal এর tutorial আপনাদের স্বাগত
in tutorial ubuntu linux এবং windows operating systems drupal download এবং সংস্থাপিত করা শিখব
এই tutorial জন্য প্রয়োজনওয়েব থেকে সর্বশেষ সংস্করণ সংস্থাপিত করতে একটি ইন্টারনেট সংযোগ বা প্রয়োজনীয় লোকাল ফাইল প্রদান করা হবে
এছাড়াও আপনার machine ubuntu linux বা windows operating system সাথে সংস্থাপিত থাকতে have
tutorial অনুসরণ করতে উল্লিখিত operating systems সাথে পরিচিত হতে হবে
drupal সংস্থাপনের অনেক উপায় রয়েছে
এই tutorial জন্য bitnami drupal stack ব্যবহার করব যা একটি খুব সহজ সংস্থাপন পদ্ধতি
bitnami drupal stack সংস্থাপিত করতে আপনার প্রয়োজন: intel x86 to সামঞ্জস্যপূর্ণ প্রসেসর
সর্বনিম্ন 256 mb ram
সর্বনিম্ন 150 মেগাবাইট হার্ডডিস্ক space এবং
tcp/ip protocol support
নিম্ন হল সামঞ্জস্যপূর্ণ operating systems:
যে কোনো x86 linux operating system
যে কোনো 32 bit windows operating system যেমন windows vista windows 7 windows 8 windows 10 windows server 2008 বা windows server 2012
যে কোনো os x operating system x86
আমাদের পছন্দের web browser খুলে প্রদর্শিত url এ যান
scroll করুন এবং windows এবং linux operating systems জন্য ইনস্টলার যাচাই করুন
আপনাকে operating system অনুযায়ী installer চয়ন করতে have
আমি linux user হওয়ায় আমি linux installer চয়ন করব
আপনি windows user হলে windows জন্য drupal এর installer চয়ন করব
এখানে drupal এর সকল ভিন্ন সংস্করণ দেখতে পারি
আপনি download সংস্করণ সম্পর্কে অনিশ্চিত হলে recommended সংস্করণ download করতে পারেন
recording at সময় drupal 813 হল recommended সংস্করণ
আপনার চেষ্টার সময় এটি ভিন্ন হতে পারে
ডানদিকে download বোতামে টিপুন
একটি popup window দেখায় যা bitnami website একটি অ্যাকাউন্ট বানাতে হবে
এখন no thanks এ টিপুন
অবিলম্বে এটি installer downloading করা শুরু করবে file সংরক্ষণ করতে ok বোতামে টিপুন
নিম্ন সংস্থাপনের ধাপ windows এবং linux অপারেটিং সিস্টেমের জন্য একই
আপনাকে bitnami installer files দেওয়া হলে তা downloading বদলে তাদের একটি ব্যবহার করুন
downloads folder খুলুন যেখানে installer file downloads করা হয়েছে
installer file রান করতে admin অ্যাক্সেস থাকতে have
আপনি windows user হলে installer file ডান click run এবং administrator বিকল্প হিসাবে run চয়ন run
আপনি linux user হলে installer file ডান click করুন এবং properties চয়ন করুন
তারপর permissions ট্যাবে টিপুন এবং program বিকল্প হিসেবে এক্সিকিউট file অনুমতি দিতে check box টিপুন
এই window বন্ধ করতে close বোতামে টিপুন
এখন installer file দুইবার টিপুন
এখন সংস্থাপন শুরু হয় next বোতামে টিপুন
এখানে যে components সংস্থাপন করতে চাই তা চয়ন করতে পারি
প্রতিটি component টিপুন এবং তাদের বিষয়ে বিস্তারিত তথ্য পড়ুন
আমি নির্বাচিত সকল components রাখতে চাই next বোতামে টিপুন
in window আমাদের drupal সংস্থাপনের স্থান চয়ন করতে have
আমি home folder চয়ন করব
windows এ এটি c colon ডিফল্টরূপে be main drive সংস্থাপিত হবে
next বোতামে টিপুন
এখন drupal admin অ্যাকাউন্ট বানাতে have
আমি আসল name হিসাবে priya লিখব এই নামটি এপ্লিকেশনে দেখাবে
এখানে আপনার নিজের name লিখুন
email address field এ আমি লিখব priyaspoken @gmail com
নিজের বৈধ email এড্রেস ব্যবহার করুন
এরপর administrator জন্য পছন্দের ইউসারনেম এবং পাসওয়ার্ড দিতে have
login ইউসারনেমে আমি লিখব admin
পাসওয়ার্ডে আমি একটি পাসওয়ার্ড লিখব নিশ্চিতকরণের জন্য আবার পাসওয়ার্ড লিখুন
আপনি পছন্দের যে কোনো লগইন name এবং পাসওয়ার্ড লিখতে পারেন
next বোতামে টিপুন
linux এ apache in ডিফল্ট listening port হল 8080 এবং mysql in জন্য 3306
windows এ এটি হল 80 এবং 3306
সেই ports অন্যান্য অ্যাপ্লিকেশন দ্বারা ইতিমধ্যে ব্যবহৃত হলে এটি অন্য ports লিখতে অনুরোধ করবে
আমি ইতিমধ্যে mysql machine সংস্থাপিত করেছি তাই এটি অন্য port জন্য অনুরোধ করে
আমি 3307 লিখব
next বোতামে টিপুন
এখন drupal সাইটের একটি name দিতে have আমি name হিসাবে drupal 8 লিখব
আপনি পছন্দের যে কোনো name দিতে পারেন
next বোতামে টিপুন
এখানে এটি bitnami cloud hosting এর জন্য অনুরোধ করে এখন আমি এটি চাই না
তাই এটি অচয়নিত করতে check box টিপুন
তারপর next বোতামে টিপুন
এখন drupal সংস্থাপিত হতে প্রস্তুত next বোতামে টিপুন
সংস্থাপন সমাপ্ত হতে কয়েক minutes সময় নিতে পারে
একবার সংস্থাপন সমাপ্ত হলে নিশ্চিত করুন launch bitnami drupal stack checked রয়েছে
তারপর finish বোতামে টিপুন
bitnami drupal stack control window স্বয়ংক্রিয়ভাবে খোলে
এরপর bitnami drupal stack control window অ্যাক্সেস করা দেখি
আপনি linux user হলে নিম্ন ধাপ অনুসরণ করুন
file browser যান
তারপর বাম সাইডবারে places এর নীচে home এ টিপুন
এখন তালিকা থেকে drupal hyphen 813 hyphen 0 folder দুইবার টিপুন
এখানে manager hyphen linux hyphen x64 run file দেখেন এটি খুলতে এতে দুইবার টিপুন
আপনি windows user all start menu> all programs> bitnami drupal stack> bitnami drupal stack manager tool a যান
bitnami drupal stack control window খুলবে
প্রতিবার drupal খুললে সকল servers running হচ্ছে কিনা যাচাই করুন
সকল চলমান servers দেখতে manage servers ট্যাবে টিপুন
এখানে এখন দেখি যে mysql database এবং apache web server চলছে
উল্লেখ্য যে drupal a কাজ করতে mysql postgresql বা oracle এর মত একটি ডেটাবেস প্রয়োজন
এবং একটি web server যেমন apache বা nginx
ডিফল্টরূপে bitnami drupal stack mysql ডেটাবেস এবং apache web server সাথে আসে
control window ফিরে যাই
আমরা যথাযত বোতামে টিপে services শুরু করতে থামাতে এবং পুনরায় শুরু করতে পারি
welcome ট্যাবে টিপুন
drupal শুরু করতে ডানদিকে go to application বোতামে টিপুন
browser নিজে থেকে bitnami পৃষ্ঠার সাথে খোলে
এখন access drupal link টিপুন এটি আমাদের drupal we website নিয়ে যাবে
লক্ষ্য করুন যে ওয়েবসাইটের name drupal 8
website লগইন করতে উপরের ডানকোণায় log in link টিপুন
এখানে আগে তৈরী করা ইউজারনেম এবং পাসওয়ার্ড লিখুন
এখন login বোতামে টিপুন
এড্রেস bar আমরা ওয়েবসাইটের web এড্রেস দেখতে পারি
পরের tutorial আমরা শিখব/user/1 কি
এই localhost বদলে এটি system কনফিগারেশনের উপর ভিত্তি করে 127001 দেখাতে পারে
এরপর থেকে আমরা web এড্রেস ব্যবহার করে drupal অ্যাক্সেস করতে পারি localhost colon 8080 slash drupal বা localhost slash drupal যদি apache পোর্ট 80 তে থাকে
এর সাথেই আমরা tutorial শেষে চলে এসেছি
সংক্ষিপ্তকরণ করি in tutorial শিখেছি ubuntu linux এবং windows operating systems drupal সংস্থাপিত করা
এই video প্রকল্পকে সারাংশিত করে video download করে দেখুন
spoken tutorial প্রকল্প the কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র the আমাদের সাথে যোগাযোগ করুন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
আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি অংশগ্রহণের জন্য ধন্যবাদ